ছবিতে একটি জিম -এর ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে।

ছবিতে একটি ছোট দোকান দেখা যাচ্ছে।

ছবিতে একটি গ্রামীণ বাড়ির সামনের বারান্দা দেখা যাচ্ছে।

দোকানের তাকগুলোতে বিভিন্ন পণ্য সাজানো যেমন কাপড় গদি ও কাগজের বান্ডিল ।

একদল মানুষ লাল পোশাক পরে একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে।